আর দূরে আসে একটু একটু করে একটা সাইড --

এখানে একজন মেয়ে লুকও অ্যা দাঁড়িয়ে রয়েছে হাটিয়ে রয়েছে লাল কালারের সুট শার্ট পরিয়ে এখানে এঅ্যা এ_টি_এম এর বাইরে স্টেট ব্যাঙ্ক অফ এ--

নিজের মেয়েরার ছোটো মেয়েরার জন্য পুতুল আছে টিডিও আছে।

আর এইখানে সুপ ব সুপারি গাছ দেখতাসি সুপারি বাগান সাইট -এ সাইট -এ।

এখানে দেখসে সিমেন্ট মিক্স করতাসে তারা তিনজন মিলা দুই একজন দাঁড়িয়ে আছে আর সাইড -এ আসে পাথওর।

এখানো অডি আছে ব্ল্যাক কালার আর এখানো সুপার কার এখানো স্টিকার আছে উম--